এটা একটা গুদাম এটার মধ্যে অনেকগুলা প্যাকেট রাখা আসে কার্টুন বান্ধা আসে।

এটা একটা পাতরের টিলা দেখা যার নীচে অনেকগুলা ঘর আসে ছুটো ছুটো।

এটা দুই ফ্লোরের একটা টায়ারের শোরুম আসে।

এটা একটা রান্নার জিনিসের দুকান এটার মদ্যে উম-ম মিকচার মেশিন আসে।

কী জানি একটা আসে যেটা আমি বুঝলাম না

যেটার মধ্যে অনেক গাড়িঘোরাও চলে সামনে একজন ছেলেও বোয়াত আসে পিছনে আর একটা দোকান আসে ।

আর সাইটের দিকে গাছপালা আসে ন্যাসারালি ।

একটা সামনে দিকে এমনিতে রাখা পিছন দিকে একজন মানুষে কয়েকটা খাটছে আরও খাটা ।

আর নিচে পার্কিং স্লট আছে।